কিছু চেয়ার টেবিল রয়েছে একটি ফ্যান রয়েছে এবং ওপর থেকে ঝোলানো লম্বা একটি ফ্যান ও রয়েছে এবং বড়ো বড়ো তিনটি জানলা আছে ।

এবং সেই ক্লাব এর সামনে দিয়ে কিছু লোক হাঁটাচলা করছে আর গাড়িঘোড়াও সেখান দিয়ে চলছে এবং ক্লাবের সামনে একটি বড় লম্বা গাছ ও রয়ে--

আমি এখানে একটি বড়ো রাস্তা দেখতে পাচ্ছি রাস্তার ওপরে প্রচুর গাছপালা রয়েছে এবং একটি গাড়িও দাঁড়িয়ে রয়েছে এবং একটি বড়ো বিল্ডিং আছে ।